সেইটোই তারপর তো ধরো আমাদের গ্রামের গুলা তাও ঠিক আছে জি এক আধ টুকুন ধরো চলে যেছে শহরে তো আরো বেশি আমরা যে সবজি গুলা বিক্রি করছি ওরা আবার Chemical এ ফেলে রেখে অনেক দিন time মানে যেন পচে না যাই সেই লেগে ফেলে রাখছে দিয়ে অই বিক্রি করছে বুঝলা সেটই সেটই মানে ওয়ারা কি বুলোতো আগে মানুষের সাহার তাহার গীলা আমার দাদুরা বাবারা তখন সাহার তাহার গীলা ফেল দিতো দিয়ে তুমার ধরো তত টা মানে ক্ষতি টোটি গীলা হতো না আর এখুন মানে এরকম মানে করদিয়েছে এমন জিনিস বুঝলা তো জি মানুষের শুধু ক্ষতি ক্ষতি বাঁচতেও পারে না ঠিক ভাবে তাই লই সেইটোই তো তারপর ধরো এই সময় মতো বৃষ্টি হয় না এত দাম দিয়ে চাষীরা জল কিনে কি চাষ করতে পারে তারপর ধরো লস হছে তারপরে আবার যাদের জমি নাই তারা ধরো সেই ঠিকাই নিছে দিঙ্গে ধরো চাষ করতে গিয়ে loss হুং যেচে তো সে কি বুলবো আর চাষী দের অবস্থা খুব সেটই সেটই আমিও তো তাই বুলছি মানে অবস্থা গিলাই এমনি যদি চাষী দের কি বুলো তো চাষীরাও ভাবছে মানে লোভ করছে তো বেশি এই জমি গীলা তে ধরো প্রথম প্রথম দিন দিছে অনেক কিছু কেমিক্যাল Chemical গীলা নিয়ে তুমার যখন বেশি দিন হুং যেছে মানে জমির মাটি গীলা খারাপ হুং যেছে তখন চাষ হয় না নিয়ে এবার চাষীরা দুখ কানছে এত ভাবলে হবে না বুলো ওয়া করলেও হবে

হুম এমন হুং গেল্ছে আগে তাহলে কি করি হতো বোলোতো এত তো ঝামেলা ছিল না আরে আগেকার ব্যাপার তা কি ছিল বোলো তো আগে ধরো প্রচুর পাখি তারপর পরিবেশ তা আলাদা ছিল এখুন ধরো পরিবেশ দিন দিন দূষিত হুন যেচে তারপরে

হুম তা তো পোখরের কোনার দিকে বক গীলা লেগে থাকতো তাই লই

তাও ঠিক বুলেছো তারপরে দেখো কেনে পানি গুলা কত ঘিন্না গেলছে মানে আগে তোমার জমি তে দেওয়ার লেগি কত কিছু কর্তব্য করে পানি গীলা এখন তো পুকুরের পানি গীলা ঘিন্না হয়ে গাছে তাই না সেই তুই তো অরে পুকুরে যেখানে আগে যখন মাছ চাষ হতো মাছ চাষ তো এখন হয় না

সেটোই সেটোইমানে মাছ তো আর চাষী করতে পারে না তার পরে তোমার দেখলাম আমি দু চারটা video তে বুজলা মানে বড়ো বড়ো পাখি গীলা পুষছে পাখির ব্যবসা করছে এক আধটো ও পাখি বিষছে তোমার কিনি আনছে ধরো দশ পনেরো হাজার টাকায় ছোট নিয় সেই দামি পাখি গীলা হয় না নি বড়ো যখন হুংগেছে তখন বুজলা সেই

সেইটোয় তো কিন্তু এইসব পিছুনে তো সেই মানুষই দেয় তাই না তা ঠিক বুলাছো মানুষই দায়ি আবার পাখি গিলাও চাষ করছে ধরো পাখি গিলাতে আগে আমি দেখাছি তারপর তোমাকে আগের বারেও বুলাছিলাম অনেক ঝুনা কে জি নাকি

চাষ হচ্ছে বাংলা দেশে তা এক ঝুনা আমি বুদ্ধি দিয়েছিলাম যে ময়ুর চাষ তা তুমি শুরু করো হুম দেখব লাভ পাবা একটা ময়ুর যদি বিছু তুমি একজোড়া তাহলে তোমার

সেইটোই তো তারপর ধরো এই যা চলছে আমাদের দেশে বুজলা চারি দিকে অরাজগতার সৃষ্টি তাই লয় এই রাজনীতি তার পর হ্যান ত্যান করে কত কি হচ্ছে সেইটোই সেইটোই মানে কি আর বলবো বোলো মানে আমাদের দেশ তো এমন আসতে আসতে খারাপ হুং যেচে বাহিরের দেশ গুলা আবার কি বোলো তো এককা ড লোকে তো চাষী কে গাল দিচ্ছে বলছে তাদের লেগি ক্ষতি হুং গেছে কিন্তু তাদের কি দোষ বোলো তো তাই লয় ঐটাই তো যদি চাষী রা চাষ না করে তাহলে মানুষে খাবে কি তাই বোলো সেইটাই ওরা তো বুঝে না তারপরে সরকারে ধরো চাষী দেরকে খুব সাহায্য করছিলো এখন তো সাহায্য গিলাও দেখতে পেয়ে না তার পর তোমার কি কি করছিলো না কৃষি প্রধান তারপর কৃষি দেড় জন্য কি কি সব করছিলো টাকা থাকা পেছিলো এখন তো তাই ও পাই না তাই লয় সেইটোই সরকার কি বলবো আর ওই মন শান্ত তো করার জন্য ওই কটকা করে দিচ্ছে আমরা ভাবছি অনেক টাকা দিচ্ছে কিন্তু তা তো দেয়না সেই সেইটোই সেইটোই মানে এমন হুং গেলছে কি বলবো বোলো তো এমনি হুং গেল্ছে বুজলা তো দেশে আমাদের এখন বেঁচে থাকার কঠিন হউংগেল্ছে মানে সাইট বছর বাচছে তাহলে আমাদের যখন ছেলা পেলা গীলা হবে তাহলে তারা তখন কত বছর বাঁচবে বোলো তো চল্লিশ বছরে তবকি যাবে তাই লয় সেইটোই তো কারণ আমরা ধর তাও একটু তাও ভ্যাজাল মধ্যে ভালো পেয়েছি ওরা তো তাও পাবে না সেইটোই সেইটোই মানে ওরা তাহলে তো ধরো আরো ভ্যাজাল কত খাবার গীলা খাবে বোলো তো আমরা যে ভ্যাজাল খেছি তখন কার যুগে তো তাহলে আরো বেশি বিরহী যাবে এবার যদি এই দিক তো ভালো হুং তোমার না দেখা শুনা গীলা করে তাহলে তো আরো বিরহী যাবে তাই লয় সেইটোই তো আচ্ছা তাহলে ওই সব কথা এখন রেখে পোল্টি farm তো কি করে খুলবো তা দেখি ব্যবস্থা করি টু তো বলছিলি loan নিতে তো ওই গীলা জানিস না নাকি না রে ও জানিয়ে না বা তুমি দ্যাখো বুজলা তো

তা ওই খানে যাবো না হলে কি করবো ওই দাঁড় তে হবে কদিন পর করতে হবে

ছাগল টাগল ঘরে দুটা কটা আছে ওটাই ওইটাই পুষি কিন্তু ছাগল এ নাকি শুনেছি প্রচুর লাভ হয়

হ্যাঁ ওয়াই করতে হবে তাছাড়া আমাদের চাকরি বাকরি তো হবে না ওইয়াই ওইয়াই অনেক ঝুনা তো এরকম করে তোমার গরু তে বিচি গরুর যে দুধ হয় না দুধের তোমার বিচে নিয়ে সংসার গীলা চালায় অনেক দেখাচ্ছি হা তো তার পরে পোল্টি তো যদি খানিক ভালো করে করতে পারি তার পরে আবার বলছে motor বসাত হবে জল তো খুয়াত হবে পোল্টি কে উহ তা পোল্টি গীলা কোন খাবার গীলা খাই ওই চালি খাই না অন্য কোনো খাবার খাই নানা ওরা খাবার বলছে ডিঙ্গে যাবে উহ তাহলে সেই বলে নাকি পোল্টি রা তারা তারি বাড়ে যেই খাবার গীলা তে তাহলে মনে হয় ওই খাবার গিলাই দিবে বোলো হ্যাঁ ওই তোকে খানিক পরে phone করছি হ্যাঁ এইডা আমার বাড়িতে একটা বন্ধু আলছে ওকে খানিক আদর যত্ন করতে হবে করি ঠিক আছে ঠিক আছে বেশ তাহলে পরে কথা বলবো বুঝলি রাখলাম তাহলে

হ্যাঁ ঠিক আছে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

Hello আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন?

জি ভাই এইতো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আহ দিনকাল কেমন যাচ্ছে? এইতো ভাইয়া ভালো আছি। আহ তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই মোটামুটি যাচ্ছে বর্তমান বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতির অবস্থা রাজনীতিকর বলেন আর সবদিক দিয়ে বলেন পড়াশোনা করেন ধরেন বাসায় বসে থাকার মতো পরিবেশ হয়ে গেছে। বিভিন্ন রাজনীতির কারণে মানে আপনার চাকরি-বাকরি এগুলো কিছুই করতে পারতেছিনা কোন কিছুই করতে পারছি না তো এই জন্য আর কি খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ বর্তমান বাংলাদেশের political অবস্থা খুবই খারাপ। তোমার মতন আমার অবস্থা আমার তো তাও তোমার এক্টু সিনিয়ার কিন্তু আসলে এখন সব বাইরে চারদিকে মানে সরকারের গঠন কাঠামো ঠিক নাই আরকি কখন কোন দল কি দাবি করছে Political ভাবে তারা এককথায় তো তারা একবার দুর্নীতিবাজ আর তার সাথে সাথে মনে করো কোনো আইন কানুন কিছু নাই আর কি। হ্যাঁ ভাই একদম ঠিক বলছেন বাংলাদেশের প্রতিটা sector এর মানে রাজনীতির কারণে যে অবস্থা হয়ে দাড়াইছে, আহ তো সব sector এ এখন দুর্নীতি যুক্ত হয়ে গেছে আসলে বাংলাদেশ সরকার বলছে যে আমরা দুর্নীতিমুক্ত মানে সরকার গঠন করছি বা দুর্নীতিমুক্ত সকল sector কে রাখতে চেষ্টা করছি কিন্তু, আসলে দেখা গেছে যে সকল sector গুলাই দুর্নীতিযুক্ত আরো বেশি আকারের আর বর্তমানে বিশ্বের survey অনুযায়ী যেমন যুক্তরাষ্ট্রের survey অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশে দুর্নীতির দিক দিয়ে এক number এ আছি কিন্তু। তো এই বিষয়গুলো আসলে লক্ষ্য করলে দেখা যায় যে এগুলা বাংলাদেশের জনগণের ওপর বিশেষ করে effect করছে।

এশিয়ার এই side এর দিক দিয়ে বাংলাদেশ এখন এক number এ আর পুরা বিশ্বের দিক দিয়ে বাংলাদেশ এখন তিন number এ PIBreport প্রকাশ করেছে কিছুদিন আগে কিছুদিন আগে বারো নাম্বার ছিল মানে উন্নতি হয়েছে। মানে উন্নতি না তো অবনতি বলা চলে

একধাপ নিচে নেমে গেছে মানে খুবই খারাপ অবস্থা কি। এই এটা ওরা নিজেরা বলে যে, এগুলা report ঠিক না এই সেই এই হচ্ছে আমাদের politics মেনে নিবে না মানতে সমস্যা কি যে ভাই আমাদের খারাপ হয়েছে আমরা ঠিক করব। বিরোধী দল বলে যে ঠিক করো ওরা বলে যে না সব ঠিক আছে তুমি একটা খেয়াল করো যে চাকরির sector এ দেখো কোন জায়গায় দুর্নীতি নাই।

লিখিত পরীক্ষা দেবে দেয়ার পরে দেখা যাচ্ছে VIVA র সময় তোমার, চাকরির জন্য টাকা লাগবে আবার তুমি যদি কোন দল না করো দেখা যাচ্ছে সরকারি দল না করলেও বিপদ অন্য কোন দল হলে তোমার কোন কথাই নাই আগেই বাদ এই হচ্ছে আমাদের দেশের politics আসলে আপনি ঠিকই বলছেন আহ আপনার কথা শুনে ভালো লাগলো আহ দেখা যাচ্ছে এখন ঐ যে চাকরি-বাকরি পড়াশোনা শেষ করে যে চাকরি বাকরি করবো চাকরি-বাকরি চিন্তাভাবনা নিছি। তো দেখা যাচ্ছে যে কেউ যদি বিরোধী দলের মানে মতাদর্শ হয় বা দেখা যাচ্ছে সে যদি মানে এই যে বর্তমান সরকারের যে অবস্থা এটার একটু, বিপরীতে যদি যাই বা তার মতাদর্শ যদি একটু বিপরীতধর্মী হয় তাহলে দেখা যাচ্ছে চাকরিতে VIVA দিতে গেল বা ইয়েতে গেল আহ দেখা যাচ্ছে ওখান থেকে সে বাদ হয়ে যাচ্ছে কিন্তু। তারপর আবার তো তোমার আছে এখন ধরো পুলিশ সরকার তো পুলিশকে হাতিয়ার বানাই চলছে যেখানে কিছু হোক না হোক পুলিশ। পুলিশ যদি তোমার verification এ আসে, দেখা যাচ্ছে ওই আগে তোমার বাড়িতে আসা বাদ দিয়ে আগেই চলে যাবে MP র কাছে chairman এর কাছে member এর কাছে দেখা যাচ্ছে member তোমার দেখা যাচ্ছে ভালো চায় না then member বলল যে ওই ছেলে আর কি অন্য দল করে তখন যাহ,

যোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্য ব্যক্তিরা যোগ্য স্থানে বসতে পারছেনা এই দুর্নীতির কারণে এর রাজনীতির কারণে। কালকে তো মনে হয় দেখলাম খবরে তোমার বিশ্ব বাংলাদেশ ব্যাংকের যে dollar চুরি হয়েছিল ষোল সালে ওইটার report প্রকাশ করছে ওটার ভিতরে তোমার বিশ্ব bank এই বাংলাদেশ bank এর তোমার হচ্ছে কতজন সাতজন না কতজন। আর এই dollar চুরির সাথে সংযুক্ত তাহলে বুঝ যোগ্য লোক তো ওরা ওই জায়গায় বসায় নাই এই জন্যই তো এই অবস্থা। হ্যাঁ সেটাই আপনি, আহ ওইদিকে চিন্তাভাবনা না নিয়েও দেখা যাচ্ছে যে আপনি প্রাথমিক যে বিষয়গুলো এগুলো ভাবলেও যে বাংলাদেশ কিন্তু একটা গণতান্ত্রিক দেশ।

এই স্বাধীনতা টাই তারা কেড়ে নিচ্ছে আবার যে বাকস্বাধীনতা মানুষের যে কথা বলার স্বাধীনতা যে কোন বিষয়ে মানে সরকারদলীয় হোক আর বিরোধীদলীয় হবে যে দলেরই হোক, কাদের বিরুদ্ধে যদি বলতে গেছে যে তাদের এটা ভুল হচ্ছে বা মানে এ বিষয়ে এইরকম করা উচিত না এরকম কথা যদি বলতে গেছে তাহলে দেখা হচ্ছে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন রকমের। তুমি আর ভাই election এর কথা বলে আমার হাসায়ও না election এর যে অবস্থা বাংলাদেশের একটা elected person কোন কি হচ্ছে সব সরকারদলীয় এবং, পুলিশ যাকে support করছে সে হচ্ছে কিছুদিন আগে যে নির্বাচন হলো নির্বাচনে ভোট পড়েছে মাত্র পনেরো percent পনেরো percent এর ও কম ভোট পড়ছে। আমাদের সংবিধানে লেখা আছে যে বিশ percent অন্তত vote পাওয়া লাগবে যদি একজন নির্বাচিত ব্যক্তি হতে হয় তা কি হচ্ছে? হচ্ছে না সরকার বলছে যে ঠিক আছে নির্বাচন হইল একটা মানুষ তো এখন vote দিতে যায় না। vote দেয়ার প্রতি অনীহা হয়ে গেছে vote এর আগেই vote হয়ে যায় । হ্যাঁ রাতের আধারে ব্যালট বক্স

হ্যাঁ রাজনীতি যদি এভাবে চলতে থাকে তাহলে তো দেশ কে আস্তে আস্তে, মনে করো দেশ অন্ধকার হয়ে যাবে একসময় দেখা যাচ্ছে আমরা ভারতের ভিতরে ঢুকে যাব অঙ্গরাজ্য হয়ে যাব india র একটা এভাবে। হ্যাঁ দেশ ওই পথেই আগাচ্ছে এখন যে পরিবেশ পরিস্থিতি দেশের, আর রাজনীতিকর অবস্থা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে তো দেখা যাচ্ছে এই আলোচনার কোনো মানে শেষ থাকবে না তো আসলে বিষয় গুলা এখন নিজেদের মধ্যকার বিষয় আর কি। নিজেদের দেশ নিজেদেরকে রক্ষা করতে হবে ।এই বিষয়গুলো নিজেদেরকে আর কি দেখতে হবে। আর তোমার সেই আগের সময় নাই এখন সবাই সবাই নিজেকে নিয়ে চিন্তা করে কেউ যেয়ে আগে দাঁড়াবে না ধরো যদি, মানে police court কাছারী এগুলো ধরো আগে তুমি যদি যাও এখনই কোন মিছিল- meeting করতে যাও সরকারবিরোধী তখন তোমাকে police এ ধরবে police থেকে তোমার jail হাজত হবে অনেক কিছু। এসব প্যারা নিতে কেউ আর চায় না এখন সবাই এখন full fill থাকতে চায় কিন্তু তো এভাবে থাকা সম্ভব না শুধু কি রাজনৈতিক দলেরই কর্তব্য এগুলা আমাদের ও কর্তব্য কিন্তু আমরা তো এখন এগুলা করিনা। মানে আমরা এদিকে আর কোন অগ্রপাত করিই না আর কি। হ্যাঁ সেটাই আসলে তো দেশের নাগরিক যারা আর কি একটা দেশের সে দেশকে রক্ষার জন্য প্রতিটা নাগরিকেরই দায়িত্ব কর্তব্য থাকে যে, দেশের পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে চলমান রাজনৈতিক পরিবেশের উপর ভিত্তি করে যে অবস্থা দাঁড়ায় তার বিরোধিতা করা বা দেশের মানে রাজনীতির, যারা দলীয় লোক থাকে সরকারদলীয় থাকে তাদের কর্মকাণ্ডের ওপর দৃষ্টিপাত করে ধরেন আহ

মানুষ এখন কিন্তু চাইনা যে police বা এই যে case এগুলা court এগুলা যাওয়া কিন্তু কেউই চাই না হ্যাঁ তো সবাই চাই যে স্বাধীন ভাবে চলবো। ওরা যা খুশি করে করুক আসলে কিন্তু এটা

হম হম free হয়ে চলার চেষ্টা করে কিন্তু এটা ভাবলে আহ দেখা যাচ্ছে যে একসময় যে এইটা মানে indirectly দেশের জনগণের উপরই প্রভাব পড়ছে সাধারণ জনগণ কিন্তু এটা বোঝে না অনেক সময়। সাধারণ জনগণ বুঝে না তখন তার সাথে তোমার মানে বাংলাদেশের অধিকাংশ মানুষই তোমার হচ্ছে, প্রায় মূর্খ বলা চলে সাক্ষরতা জ্ঞান কিছুটা আছে কিন্তু তো লেখাপড়া জ্ঞান অত নাই ধরো আহ forty percent মানুষ শিক্ষিত না তারা অনেক মাঠে কাজ কাম করে খায় ঠিক আছে এরা তো অনেক, এসব বিষয়ে অত অবগত না এরা বোঝে যে আর কিএকটা vote দিতে পাব কিন্তু এই vote এর অধিকার অধিকার যে তাদের তুলে নিছে এটা বুঝছে না এটা যে পরে যে কত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এটা তো সময়ই বলে দেবে আর কি সামনে এখন, আসলে এই বিষয়ে আমাদের সবার একসাথে মানে জনসমাগম ঘটায় এগুলা ঠিক করতে হবে তাছাড়া আসলে উপায় নাই। হ্যাঁ আসলে একা একা তো কোন কিছুই সম্ভব হয় না। একটা মানে গোষ্ঠী বা জাতি যখন একসঙ্গে হয়ে কোন কিছু মানে ভালো দিকগুলো উত্থাপন করবে বা কাজ করবে তখনই সম্ভব কিন্তু আপনি একা যান আপনাকে ধরে নিয়ে, সেই কারাগারে মানে ইয়ে ভর্তি করে দিবে ঢুকাই দিবে তখন আপনি কি করবেন আপনার তো কোনকিছু করার উপায় থাকবেনা আপনি যেহেতু একা কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার আহ মানে, এলাকার জনগণ সবাই একত্রিত হয়ে যখন একটা বিষয়ে কিছু করতে যাবেন তখন সেটা আরকি আহ সমর্থিত হবে আর বিষয়টা ঐভাবে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ কিন্তু একা একা তো ওইটা সম্ভব হয় না আর কি। না না একা একা সম্ভব হয় না আর এখন সরকার যেভাবে দমন-পীড়ন চালাইতেছে তোমার বিরোধীদলেরই ধরো মিছিল- meeting করতে দেয় না আর দুই একটা মানুষ মেরে ফেলছে এই মানুষ ভয়ে আর বের হয়না। জীবনের ভয় হলো বড় ভয় একটা মানুষ মেরে দিল দশজন আগাই এলো একটা মানুষ গুলি করে দিল বাদবাকি দুইশজন পিছায় গেল একজনাক মারলে।

হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছেন। আসলে গণতন্ত্র বলতে তো সবার অধিকারটাই বোঝায় কিন্তু এখানে তো গণতন্ত্র প্রয়োগ হচ্ছে না একনায়কতন্ত্র প্রয়োগ হচ্ছে যে আহ রাজা যেভাবে তাদের রাজ্য চালাইতো তো এখন বিষয়টা, এরকম same হয়ে গেছে যে রাজা যা বলবে তাই হবে তো আমাদের দেশের সরকারের ওই রকম অবস্থা যে সে যা বলবে সরকার Great Britain এর মত অবস্থা হয়ে গেছে এখন। হ্যা হ্যা হম

পদত্যাগ করার মতন আছে কিন্তু আমাদের এই দেশে কেউ পারুক আর না পারুক একটা doctor ই যে করছে শিক্ষা মন্ত্রী আর যে হচ্ছে মানে জীবনের doctor এর কিছু জানেই না ওকে দিয়ে দেছে তোমার হচ্ছে,

কি হবে দেশের অবস্থা পৃথিবীর কোন দেশে কি রকম আছে? যে খেলার কিছু বোঝেনা ওই

আর যারে থাকার কথা ওই জাগাত সে নাই এভাবে চলতে থাকলে দেশ এমনি একসময় আর তো বেকারত্বের কথা কি বলবো ভাই এখন বাংলাদেশের এর sixty percent যুবক হচ্ছে বেকার। একটা Circular একশজনের Circular দিলে আবেদন ওই জায়গায় আবেদন হয় তিন লাখ এমন অবস্থা চলছে আমাদের দেশে এই হচ্ছে বর্তমান অবস্থা।

যদি এদের মানে চিন্তাভাবনা ভালো থাকে যে দুর্নীতি না করে কোন কিছুতে মানে কোন sector এ যদি দুর্নীতিমুক্ত সকল sector গুলায় যদি দুর্নীতিমুক্ত রাখতে পারে তাহলে, একটা দেশ কিন্তু সুষ্ঠুভাবে চলবে সব কাজগুলোই সুষ্ঠুভাবে হবে চাকরির জগতে যে পনের লাখ টাকা বিশ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে চাকরির জগৎটা এরকম হয়ে গেছে যে নিলামের মত যার মামা-খালু চাচা আছে, যে sector এ সে sector এ তারা তো refer করবেই plus হলো যোগ্যতা তো লাগছেই আহ পাশাপাশি যোগ্যতার পাশাপাশি যার যত টাকা আছে যে একটা seat এর পিছনে দেখা যাচ্ছে চাকরির,